এই ছবিটার মধ্যে একটা পেট্রোল পাম্প দেখা যায়।

একটা ছোট ও গাড়ি দেখা যায়।

এই ছবিটার মধ্যে একটা সোফা দেখা যায়।

এই ছবিটার মধ্যে একটা গা ট্রান্সফরমার দেখা যায়।

আর একটা স্লাইম দেখা যায়।

তারপর অনেকগুলো ছেলেমেয়ে দেখা যায়।

ওয়াল ছবি দেখা যায় ও একজন ছেলে দেখা যায়।

লোহার ব্রিজ দেখা যায়।

এই ছবিটার মধ্যে দুইটা মানুষ দেখা যায়।

এই ছবিটার মধ্যে একটা ঘর দেখা যায়।